ছবিটিতে একটি ঘর দেখা যাচ্ছে ঘরটির সামনে একটি দরজা রয়েছে পাশে একটি লোহার বেড়া রয়েছে ঘরটির সামনে অনেক মানুষজনকে দেখা যাচ্ছে।

পাশে কিছু বালতি মতন দেখা যাচ্ছে।

গেটের পাশে পাঁচিল রয়েছে গেটের অপর প্রান্তে অনেক বড়ো গাছের সা-আ-আর বেঁধে লাইন দিয়ে রয়েছে রাস্তাটির ওপরে একটি গাড়ি দাঁড় করানো আছে।

ছবিটিতে ছোট্ট একটু রাস্তা দেখা যায় রাস্তার পাশে কিছু পাতা বাহারি ছোট গা এবং বড়ো গাছের শাড়ি রয়েছে মাঝে মাঝে কিছু ল্যাম্পপো রয়েছে।